সামনে বাচ্চাদের একটি খেলনা রাখা আচে।

দোকানটির ভিতরে সেলফে কতগুলো প্যাকেট রাহা আসে।

সামনে একটি খোলা জায়গা আসে।

পাশে একটি মহিলার সবি লাগানো আছে।

ঘরটির দেওয়ালে একটি মহিলার ছবি লাগানো আছে।

এখানে একটি দোকান আছে দোকানটির ভিতরে একটি সেলে দাঁড়িয়ে আছে।

দোকানটির ভিতরে অনেক জিনিস আসে।

এখানে একটি বাইক রাখা আছে।

এখানে তিনটি চেয়ার রাখা হয়।

ঘরটির ভেতরে খুব সুন্দর চেয়ার টেবিল রাখা আছে।